একটি নদী বয়ে গেছে যার চারিদিকে রয়েছে পাথর।

দূরে কিছু পাহাড় এবং আকাশটি বেশ সুন্দর দৃষ্টান্ত দিচ্ছে।

নীচে কতগুলো টুল রাখা আছে যেখানে ছাত্ররা বসে কম্পিউটার -এ কাজ করতে পারবে।

গাড়িটির মধ্যেই এইচ_এল_বি_এম নিউ মডেল স্কুল লেখা আছে।

বোর্ড -এর মধ্যে লেখা আছে জলপাইগুড়ি রাকাট পাড়া চাইল্ড ওয়াইলডফেয়ার হোম ।

এটি একটি হলুদ কালার -এর বিল্ডিং যেখানে চারিদিকে গার্ড ওয়াল দিয়ে ঘেরা এবং একটি বিশাল মাঠ রয়েছে।

রুম -টি সাদা রঙ করা এবং দুটো দরদা দরজা আছে।

এই ছবিতে আমরা দেখতে পারছি এটি একটি প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা।

পেছনে জলের বোতল বিস্কুট নানান রকমের জিনিসপত্র বেকারী জিনিস ইত্যাদি রয়েছে।

এই ছবিতে আমরা দেখতে পারছি এটি একটি সুইমিং পুল ।

এই ছবিতে আমরা দেখতে পারছি এটি একটি বড়ো শপিং মল ।

দুটো সিঁড়ি পরপর রয়েছে অনেক লোক হাঁটাচলা করছে।

যেটি টিন দিয়ে তৈরি এবং ভিতরে একটি সবুজ রঙের পাম্প দেওয়ার মেশিন রয়েছে।

কিছু লোক এসে তাদের থেকে জিনিসপত্র কিনছেন।

ছেলে সামনে দাঁড়িয়ে আছে এবং দোকানটি ঠিক করছে।

এই ছবিতে আমরা দেখতে পারছি এটি একটি চিলড্রেনস পার্ক ।

একটি শিশু তার মায়ের সাথে এসে এখানে একটি পাখির উপর বসে ঘুরছে।

একা শান্ত প্রকৃতি সৃষ্টি করেছে।

যেখানে নীল রঙের অনেকগুলো এক্সারসাইজ করার জাগা রয়েছে।

একটি লোক দূরে দাঁড়িয়ে আছেন।

সামনে লেখা আছে ভাত ডাল সবজি চাট এবং একটি কফি -র মেশিন রয়েছে।

সাথে আরেকটি লোক তাকে সাহায্য করছে গাড়িটি ঠিক করতে।

সামনে লেখা আছে গভরমেন্ট ভেহিকল ।

দূরে সাদা রঙের কিছু বিল্ডিং ও লাল রঙের কিছু বিল্ডিং রয়েছে।

জায়গাটি বেশ সুন্দর লাগছে দেখতে।

প্যান্ডেল এর গায়ের থেকে সমস্ত কাপড় খোলা হচ্ছে।

সেখানে একজন পুরুষ তার শিশুকে নিয়ে দাঁড়িয়ে আছেন।